এটি একটি পুজো প্যান্ডেল এর ছবি। অনেক লাইট দিয়ে এই প্যান্ডেল -টাকে সাজানো হয়েছে। প্রচুর মানুষ এসেছিল এখানে অনেক ভিড় হয়েছিল এখানে মানুষের।